আচ্ছা কি full form গুলো তারপরে এইযে তারপর হম এক সপ্তাহর পর আমাকে বললো একটা exam দিতে হবে। তারপর তোমার interview হবে অন্যান্য অন্যান্য জায়গায়। তুমি যেখানে select হয়ে যাবে, তোমার job ওখানে।

হ্যাঁ এবার ওখানে training এর পর করেছি ওই exam এর preparation ও করলাম। ওরা দিয়েছে ওই একটা দুটো বই পুরো মোটা মোটা বই হম হম এক সপ্তাহে complete করা এক সপ্তাহে বলছে exam. তও জোর যাই হোক ভাবে করলাম। exam এ এলো exam ও দিলাম। exam এর পর দু তিন দিনের পর result এসেছে। আচ্ছা result এ আমার Three eight percent ছিল। ওহ তারপরে আমাকে বলছে যে আপনার আপনাদের তো মানে আমরা যে batch টা ছিলাম আরকি। আমরা কুড়ি জনের batch ছিলাম হম আমাদেরকে বলছে যে, আপনাদের তো অত ভালো marks নেই আহ কিভাবে এরকম করলে ব্যাঙ্কে চাকরি পাওয়া যায়? আচ্ছা আমরা সবাই বললাম যে আমরা তো বেশি time পাইনি সময়টা তো দিতে হবে তাই না? হম দুটো মোটা বই complete করার জন্য। এই ওই সব theory base এ অতক্ষণ তো লাগবেই, এক সপ্তাহে কি করা যাবে?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

তখন আমাকে যেটা দিলো হচ্ছে এম পকেটে। ওখানে কিসের ছিল জানিস্? ওখানে target base ছিল। হ্যাঁ ওই ওর মধ্যে target target base ই থাকে। হ্যাঁ এবার বলছে সারাদিনে এত target fill up করতে হবে নাহলে তোমার ছুটির time টা আরোও বেশি বেড়ে যাবে। যেরকম এমনি normal timing ছিল দশটা থেকে রাত্রি না টা পর্যন্ত।

এবার আহ বল~ বলেছে যখন target টা full হবে না তোমার, তাহলে সেদিনটা বেশি করে বাড়িয়ে extra দিয়ে তখন target full করতে হবে।

তা হ্যাঁ এরকম করে আহ সারাদিনের অত খাটনি অত চাপ plus আমার এদিকের পড়াশোনা কে করবে বল? হম তাই আমি আর ছেড়ে দিলাম ওখানে দিচ্ছিলো সাড়ে দশ দিচ্ছিলো কিন্তু সেটা যাও আহ যাওয়ার একটা খরচা ছিল। এটা একটা একটা সেই সকালে উঠে সেই অত দূরে আর যাও এত কম টাকায় হ্যাঁ কি করে পোষাবে বলতো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

এখন শুধু এই জায়গায় interview ওই জায়গায় interview এরকম করে দিচ্ছি। কিন্তু ওই interview দিয়ে উম মনে হচ্ছে যে আহ কি যে করছি? কোথাও interview crack হচ্ছে না। কোথাও documentation আটকে যাচ্ছে। এরকম ব্যাপার। আর একজায়গায় তো documentation দিয়েছি হম documents আহ documentation হয়ে গেছে, document submit করা। হম কিন্তু হম joining এর ব্যাপারে এখনো কিছু আসেনি।

পনেরোদিন হতে চলেছে, আরে বাপ্ রে বাপ্ তাহলে কি আর করবো? এই tuition নিয়েই যা এগিয়ে যাচ্ছি। হম তো বল কোথায় কোথায় interview দিলি? আমি? ওই তোর মতনই চলছে। আমার তো আচ্ছা আমি তো প্রথম থেকেই কল center এ কাজ করবো না বলেই ভেবেছিলাম।

হম কিন্তু কি করবো একবার সবাই বলেছে না একবার চলে যা ওরমধ্যে হচ্ছে হচ্ছে সেক্টর ফাইভে ছিল হম আমার সেক্টর ফাইভেই ছিল।

গিয়েছিলাম তারপরে interview হয়েছে interview তারপরে আমাকে বললো যে ঠিকাছে তুমি আসো। গেলাম হম আর তারপরে হচ্ছিলো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 আচ্ছা আমারও তো তাই দুদিন আমি গেছি training এ তারপর দিয়ে আর যাইনি। আমাকে কতবার ফোন করেছে যে আসুন একমাস অন্তত কাজ করে যান। একবার দেখুন কাজ করে হম এরকম।

আমিতো বুঝেগেছি না? ওই training period এ গিয়ে হম হম তো ওইটাই আমার তো training training যখন হয়েছিল একদিন যখন আচ্ছা training করলাম। মানে করলাম হম তখন যে ওখানে যে speech দিলো না? আমি ভেবে মানে হম পুরো company পুরো details টা আমার কাছে এসে গেল যে, হ্যাঁ এরকম ব্যাপার আছে। এই company টা ভালো নয়। আজকে না হয় কালকে একটু সমস্যা আসতেই পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো এরকম company তে কাজ না করাই ভালো আমি ছেড়ে দিলাম। হ্যাঁ আর company র আহ company গুলোতো এরকম হচ্ছে কল center গুলো। মানে এই হচ্ছে হচ্ছে কাজ আহ দেখা গেলো যে পঁচিশদিন তোমার কাজ হলো। তারপর আবার বন্ধ হয়ে গেলো হম তোমার আর পঁচিশ দিনের টাকাটাও গেলো। হম যাওয়া আসার সব খরচও গেলো। আর এরকম হয়েছে আমার একটা বন্ধুর সাথে এই মনে আছে? লিমা বলে ছিল একজন?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

পুরো মানে মানে মানে এক হ্যাঁ মাস টাকাটাও মেনে নাও যে এক মাস কাজ করলো আর এক মাসের টাকাটাও মানে তুই পেলো না।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

সেটাইতো না? এখন চাকরির জন্য মানুষ এইদিক ওইদিক করছে। আর এখানে চাকরি পেতে গেলে এত সমস্যা। সমস্যা বলতে গেলে প্রচুর সমস্যা। হ্যাঁ উম এই যে private private চাকরি গুলো তে এরকম যে করছে এমনিও তুই কোনো উম এ তে যা? কোনো account firm এ বা কোনো কিছু তে যা? দেখবি ওখানে কি হবে? যাবি। ওরা দেয় চার পাঁচ হাজার টাকা মাসে। হম হম কিন্তু ওই সকাল থেকে সাতটা পর্যন্ত উম আহ সন্ধে সাতটা পর্যন্ত টানা কাজ। হম এর কাজ দেখতে হলে। তারপরে আহ ওরা কোনো increment দেবে না বেশি। অতগুলো মানে private এতে তো যত টাকা দেয় তার থেকে বেশি নিয়ে নেয় ওরা।

ওরাও গরুর মতন কাজ করাবে হম আর টাকাটা এই নামে যেখানে দশজন labour লাগছে দশজন employee লাগছে। ওখানে ওরা শুধু পাঁচজন দেয়। তাহলে কাজ টা কে করবে? তাহলে ওই পাঁচজনই দশজনের কাজ করছে। তাইজন্য চাপটা বেশি থাকে। হম করেই যাচ্ছি এবার দেখি এবার tuition তো করাচ্ছি। আরেকটা জানিস খবর পেয়েছিলাম? এইযে কিছু দিন আগে আমাদের ওইযে college group এ একটা massage এসেছিলো।

হ্যাঁ অম্বিকা ছিল না? তিনি massage টা পাঠিয়েছেন। যে যদি যে একটা training মানে একটা computer center আছে। আমাদের আহ ট্রায়াঙ্গুলার পার্কের ঐদিকে? হম হম

এবার ওখানে তুই job পাবি মানে ওরাই job টা দিয়ে দেবে শেষমেষ। আচ্ছা? হ্যাঁ আমি ভাবলাম এখন তো আমি একটু busy আছি। হ্যাঁ তারপর যে আহ পরে করবো কিন্তু একজন করছিলো সেটা আমি ওকে জিজ্ঞেস করলাম? ও বললো জানিস? এরকম এরকম ব্যাপার company গুলো হচ্ছে এম পকেট,

ভালো করলি।

তুই কোথাও job এর কোনো এ পেয়েছিস?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

করছি এখন আহ আহ একটা বাঙ্কের মধ্যে একটা form এসেছিলো মানে আই সি আই সি আই বাঙ্কের। ওইটা fill করেছি next week আচ্ছা ওর ওর ওর যাবো interview তে ওখানে। দেখি কি হয়? ওহ ওছাড়া দেখি হিন্দুস্তান লিভার এ একটা দিয়েছি application. যদি হ্যাঁ হয়। হিন্দুস্তান উনিলিভারে যদি হয়ে যায় তো সেটাও তো ভালো তাই না? হম ভালো শুনছি কিন্তু ওর মধ্যেও কিছু একটা জিনিস আছে যেটা ভালো নয়। মানে ওর মধ্যেও তো মানে শুনেছি যে আহ first six month এর পরে একটু সমস্যা আসতে পারে। ওরকম মানে আসছে যেরকম private sector যত ওটা ভালো হ্যাঁ আছে। কিন্তু ওর মধ্যেও একটা কাজ আছে আহ হম যে ওখানে কাজ করে তো কিছু না করার থেকে ওই পাঁচ ছ মাস কাজ করাটাও একটু কিছু তো আসবে টাকা। হম হ্যাঁ তাই জন্যই তো আমি একবার chance নিলাম। দেখি হয় যদি? হ্যাঁ হ্যাঁ আর এখন তো আমি বলছিলে যে, নতুন বছর এই আহ next month দিয়ে তোর অনেকগুলো নাকি এ হবে তোর recruitment হবে অনেকগুলো company তে। যেরকম আমাজন ফ্লিপকার্টের হয় না? হম হম ওই chat process হলো তারপর কল shop এর এগুলো হবে। অনেকগুলো নাকি recruitment হবে শুনছি আমি।

দেখি যদি আমি খবর পাই তাহলে বলবো তোকে। হ্যাঁ বোলো বোলো কারণ এইটা তো আমি শুনেছিলাম। কিন্তু private এ না আমার এমনি মন তাড়াতাড়ি যায় না। তাই জন্য অত হম ওর মধ্যে আমি ঢুকতে চাইনা। কারণ এই যে private এ যাওয়ার পরে এক এমনি ছ মাস সাত মাস কাজ করবো তারপর ওই লাঠি মেরে তাড়িয়ে দেয় না সেটা ভালো লাগে না। হ্যাঁ

সর~ সরকারি তো আর পাওয়াই যাবে সরকারিটা পাওয়া যায় না কিন্তু যখন আহ একটা জিনিস হয় যে co-operative থাকলেও একটু থাকতে পারলো ওখানে। ঠিকাছে ভাই তুই যদি কিছু পাস্ তাহলে বলিস আমাকে হ্যাঁ। একটু আমার কাজ আসছে আমি তোকে পরে ফোন করবো।

কোথায় আছি ভাই এই পছর বাভয়ে অরে কি ব্যাপার রে সাজিনত তো তাই ছিল না বলছিলিস তা সে দিন কি বলতে বলতে ভুলে গেছি বহি কয়ে একটু কথা জিগেসা করতে মানে আমার মনে ছিল না তো হেঁ সেই দিন কে আমার mobile তা switch off হয়ে গিলো ছিল তার জন্যে তাই জন্য তোর phone তা কেটে দিলাম রে ভাই তাই ছিল না এক দু বাড়ি

উহ তো গো কথা টা মনে আছে কি আয়ে হেঁ হেঁ হেঁ, বলছি শোন মানে সেই দিন কে মানে যেই দিন কে মানে তুই দশ তারিক বললি না যে দশ তারিক পরীক্ষা ঠিক আছে

হেঁ ওদিক থেকে জাম্বে তো মানে ঐইদিকই তা ধর তোর ঐই thing এ যা shopping mall তা পড়ছে ঠিক আছে তো ঐইদিক থেকে তুই দশ তারিক তা গেলে মানে একটু ভালো হতো মানে ঐইদিনকার ঐই দিনকে ই তোর জমা তা নিবে বলছে shopping mall এ সেই bio data টা তো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

হেঁ অতটা নিবে বলছে দশ তারিকে তো মানে এক কাজ হয়ে না মানে ঐই দিক থেকে ই চলে যেতাম এ হটাতে লি এক বারে তো আমি তালে বেকার সে পয়সা খরচ করে আবার যাবার মানে কে বারে তো হইয়া যাবে ভাই হেঁ হেঁ ওটাই ওটাই বলছিলাম সে দিন কে মানে সে দিন কে বলতে বলতে তোকে মানে বলতে মনে এ নেই মানে মনে পড়ছে মানে কি বলবো আর বলতে ভুলে ই গেছিলাম পুরো তাই হেঁ ওটাই তালে তুই bio data টা তে আমার বাড়ি তে তো আছে তালে আমি নিয়ে চলে যাবো তো এক বারী হেঁ হেঁ তুই যখন পরীক্ষা দিতে জাবি তখন এক বারে নিয়ে নিবি বুঝলি মানে নিয়ে নিবি নিয়ে ও দিক দিয়ে তালে জমা তা দিয়ে আমরা তালে ঐই সব পরিখা তা দিয়ে মানে দিয়ে আসার সময় দিয়ে দিবো যাবার সময়ে দিয়ে দিবো বুঝলি হেঁ ওটাই লব্বিরে রে ভাই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 আমি তো বেশ ভালো ই আছি রে তুই কেমন আছিস রে ভাই হেঁ আমরা মোটামোটি চলে যাচ্ছে খুব বেশ ভালো ই আছি এখন অতটা তুই এখন তোর জীবনে তুই কি কি করবি ভাবছিস এখনো প্রজন্ত আর বলিস না এইবার তো আমি ভাব ছিলাম বুঝলি মানে ধর college টা তো পুরো complete করে দিব হেঁ ঐই পরীক্ষা তা সুদ complete হয়ে গেলো মানে এইবার তো তোর কয়ে দেড় পরিমাণে কিছু তা একটা করতে হবে তাই জন্য আমি ভাবলাম বুঝলি মানে তা কি করবো ভাবছিস তুই ধর college টা complete তো হয়ে ই যাবে এইবার পরীক্ষা তা শেষ হয়ে তো আমি ভাবছিলাম যে এই দিকে shopping mall এর যে কাজ টা আমি পেয়ে যায় তো আমি ভাবছি তালে shopping mall এ কাজ তাই করবো এখন বুঝলি অতটা shopping mall এ আর কি ছেলে নিবে এখন না বেকার বেকার সেই জমা নিয়ে নিলে সে গুলু কাঁচরা তে ফেলে দিবে রে ভাই না না যেও তো এখন নতুন restart মানে চালু এখন হয়ে নি হেঁ মানে এখন যে গুলু কে নিচ্ছে সেই গুলু কে ধর সেই গুলু তো নিবে ই মানে দেখ যে উঁচু চালু হয়ে নি আর যদি হতো তো তালে সেই গুলু দের বাদ দিয়ে দিতো ঠিক আছে হেঁ ওটাই তো তুই আর কিছু করবি না আমি তো ভাবছি অনেক কিছু ই করবো রে কিন্তু আমার হচ্ছেই না তো পয়সার জন্য

হেঁ আমি তো একটা বোরো business খুলবো রে একটা মানে একটা রামপুরে একটা জায়গা কিনলাম ধরলে আমি lottery তে ধরলে এক কোটি টাকা পেলাম তো ওখানে গিয়ে কেটে জায়গা খুললাম নিয়ে জায়গা কিনলাম নিয়ে একটা গাছ তালা মদদে একটা building ছেড়ে ছিলাম তো নিয়ে ওখানে দিলে একটা আমি একটা ভাড়ায় দিয়ে দিলাম business করলে একটা মানে আমার একটা room থাকলো একটা office করলাম আমি ওখানে গেলে বসে বসে

হেঁ তাই তো এরা যদি তুই ওখানে office টা খুলবি বলছিস তাই office টা নাম কি রাখবি একটা তখন দিতে হবে রে এখন তো আমি তার টাকা ফাঁকা পয়সা ফিস নাই তার জন্য আমার ঐই স্বপ্ন তা পুরো হচ্ছে না উহ তৈরি দেখ মানে চেষ্টা কর but ঠিক আছে চেষ্টা করলে সব হবে ঠিক আছে তো মানে আমি যেটা বল ছিলাম ধর এখন আপ্তে তো ধর তোর চলে ই এলো উপায় পরীক্ষা টা খুব মানে পুরো কাছে ই এ তো আজ তো মনে হয়ে কো তারিক হয়েছে আজ তোর আমি তো ভাবছি আমি একটা bike কিনবো KTM বুঝলে তো ওহ তো KTM নিবি ভাবছিস মানে কি ব্যাপার রে তোমার riderride আ করতে জাবি না কি হেঁ অতটা খালি মাজে মদদে যেতে হবে না তো ঘরে বসে থেকে আর ভাল লাগে না কথা জালাম বেড়াতে বেড়াতে long drive এ গেলাম ঘুরে নিলাম সকাল বেলা বের হলাম রাতে বেলা ঢুকলাম অতটা তো খানি গাড়ির ই করতে হবে না তো বারী তে বস থাকলে সে একবার কুরো হয়ে যাবো রে হেঁ হেঁ একদম একদম ঠিক বলেছিস তুই বুঝলি তো তুই যখন নিবি বলছিস k t m তার দাম তো এখন প্রচুর পরিমাণে বেশি হেঁ তার জন্যে তো নিতে পাচ্ছি না ধরলে পয়সা জন্য তো হয়ে না সব পূর্ণ আমার আমার দুলে প্রচুর শখ আছে রে পয়সা জন্য কিছু হচ্ছে না রে হেঁ এব্য দেখ আলু একটা কাজ কর ঠিক আছে

অরে কিস্তি তে নিবো কিস্তি তো বিশাল টাকা পরে যাবে রে অতটা তো বেশি টাকা পরে যাবে রে তার জন্য তো হচ্ছে না তো তালে তুই মানে তোদের গাড়ি তালে নিবো বলছিস তো টাকা তো short পড়ছে তো তুই আমার কাছ থেকে ধার নিতে পারিস বুঝলি তখন পরে তখন তোর টাকা হবে তো আমাকে দিয়ে দিতে পারিস ওটাই তো মানে ধার তো নিতে ই পারে লোকের কাছ থেকে তখন তো আমাকে তো দিতে হবে হেঁ অতটা তো লাগবে অতটা তো লাগবে ই এইবার দেখ এইবার ওত্তো টাকা নিবিস ঠিক আছে তো যদি এক জায়গা থেকে টাকা হয়ে সেটা বলা যেতে পারে যখুন তখন দিয়া যেতে পারে হবে ঠিকাছে কিন্তু যেইহেতু তখন motorcycle নিবি একটা বোরো জিনিস তখন তো তোর ধর ওত্তো টাকা তো এক বারে পাবি না ঠিক আছে তো তালে এক কাজ কর তোর ঐই তোর KTM না নিয়ে তুই একটা তালে এইগুলা একটা নিয়ে না কেন যে গুলু চালানো যায় যে হলো super spelonder কিনবা hero honda কিনবা এই তোর apache ওগুলা তো ওগুলা তো নিতে পারলে তো নিতাম না ও গুলু তো আমার ভাল লাগে না ও গুলা চালাতে আমার তো সখ আছে KTM নিবো একটা একটা ধরলে দু তিন তোলা মতুন একটা বারী থাকবে আমার শহরে একটা বারী করবো নিয়ে ধরলে আমি যাবে উহ তো বেশ তাইতুই যখন পারবি তখন গাড়ি তা তালে নিবি বুঝুলি তো এখন তালে তো মাথা থেকে আড়ি তা বের করে দে বুঝলি এখন তো তালে তুই যে গাড়ি গাড়ি করে ই করিস তো তো তো পরে যে কাজ তা করবি সেটাও তো পারবি না হেঁ ওটাই তো তার জন্য তো হচ্ছে না ধরলে আমার ধরলে যদি ওই পঞ্চাশ সাঠ লাখ টাকা মতুন যদি আমার কাছে থাকে না তালে আমি সব সব পূর্ণ হয়ে যাবে রে উহ তো এইতো টাকা তো তুই এখন কথা পাবি বুঝলি তো শোন মানে অটো বোরো বোরো সম্পন্ন দেখিস না যে টুকু পারবি তুই সেটুকু মা যে দেখ না সেটা তো ভালো আরে যেত পারবো তো সব ই তো ই করছে অতটা তো আমার লাগবে রে টাকা টাকা না হলে তো আমার কিছু হচ্ছে না

বেঁচে কিছু নিবো না বুঝলি আমি যেটা তোর কাজটা আমি দেখছি shopping mall এ যেটা বললাম তো ধর তো ওটাই আমার fixed হয়ে যায় তো আমি শুনেছি মানে ওখানে fixed টেরোহাজার টাকা দিবে বুঝলি দাড় তো ভারবারে তা অতটা তো ভালো ই rate আলে হেঁ অবসয়ে দেখ পারো হয়ে ঢালছে আমাকে দায়ে ঠিক আছে তো বছরে আমাকে এমিনি তোর এক লাখ তোর কুড়ি হাজার টাকা কুড়ি কি চৌবিশ হাজার টাকা হচ্ছে ঠিক আছে হেঁ ওটা তালে তো তোর হয়ে যাবে তোর একটা KTM হেঁ তো আমি মনে করছি ধর এখন ধর আমি নিবো ঠিক আছে গাড়ি তো আমি ধর দু তিন বছর পরে ই নিবো হেঁ অত্তু তো তও হবে রে তুই জেদি মন করিস এখন টাকা জমাবো কাজ করিয়ে ফাজ করিয়ে তালে তখন যদি পরে নিবো তালে তো তোর হয়েই যাবে রে ওচালিত হেঁ ওটাই বল ছিলাম মানে ধর এখন ধর ওত্তো তো এখন টাকা পয়সা এখন নেই যেহেতু তার জন্য আমি ধর এখন নিয়ে নি গাড়ি তা তো আমু ও গাড়ি নিবো হেঁ কিন্তু এখন না দুই তিন বছর পরেই নেবো তো তো আমি মনে ভাবছিলাম তোর দুই তিন বছর পরে নিলে আমার একটুকো ভালো হতো মানে এখন যেও টু আমা কাছে টাকা পয়সা নেই তার জন্য আমি ওত্তো তা ভাবি না বুঝলি না ওটাই তো টাকা যদি আমাদের আমরা যদি বোরো লোগ হতাম না তালে দেখিয়ে দিতাম রে হেঁ ঠিক আছে আমি কি বল ছিলাম শোন মানে বুঝলি মানে সকাল থেকে কিছু খাই নি বুঝলি তো আমাকে খিদে লেগেছে বুঝলি তো আমি খাবার খেয়ে আসি বুঝলি তুই এখনো খাস নি তুই না মানে সে সকালে সে গিয়ে ছিলাম মানে তোর ঐই জমিন দিয়ে গিয়েছিলাম মানে এইখানে ঐই তো ধান চাষ করে ছিলাম তো ধান চাষ তো করে ছিলাম তো জল ছিল না ভূঁইয়া তাতো জল দিতে গিয়ে ছিলাম

এই তো তোর বারী যাচ্ছি মানে তোর এইখানে এইখানে ছিলাম মাঠে ই ছিলাম কিন্তু বারী যাচ্ছি ওহ তালে তুই এখন মাঠে আছিস হেঁ আমি এখন মাঠে ই ছিলাম এই তো বাড়িও যাচ্ছি তোকে বলছি তো মানে কি বলবো আর সেই সকাল বেলা এসছি রে ওটাই তো তুই এখনো খাবা দাবা করিস নি তাই তো হেঁ আমি এখন খাবা দাবা করি নি ঠিক আছে তো মানে আমি খাবা দাবা করে নি তার পরে তোকে phone করছি ঠিক আছে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 হেঁ আর কি বলছিলাম মানে তো সিগ্রহে পরীক্ষা কাছে চলে এলো তো যায় কথা হলো ঠিক আছে এক সংগে ই যাবো তালে হেঁ হেঁ ঠিক আছে তালে বেশ তালে এক সংগে ই যাবো টোটো ভাড়া করে নিচ্ছি তো

হেঁ এখন তুই তালে বারী যাবে টু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 ঠিক আছে বেশ তালে রাখলাম রে ভাই হেঁ ঠিক আছে রাখ আমাকে প্রচন্ড উপমার খিদে লেগেছে

এই তো ভালো, তুমি বলো কেমন আছো?

আচ্ছা, এই ব্যাপার তাই তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে আর বলো? হ্যাঁ খুব খুব। চলছে গো ঠিকঠাক মোটামুটি চেষ্টা চলছে, চালিয়ে যাবো আরও হ্যাঁ, ঠিক আছে এই সেদিনকে news দেখছিলাম আহ কি হয়েছে এখন আহ আমার তো দেখাই হচ্ছে না তোমার cricket এর খেলা চলছে না বাংলাদেশ আর India র? আহ খেলা চলছে তো cricket India বাংলাদেশ কালকে ঈশান কিশান আহ দুশো করেছে ODI তে ঈশান কিশান ODI তে দুশো করেছে। ODI তে century double century করেছে, ভালো তো ঈশান কিশান world cup এর জন্য ready হচ্ছে cricket এর কথা বলছি। এদিকে রোহিত শর্মা করেছে century বিরাট কোহলি century করলো seventy-one century মানে একাত্তর নম্বর century এতদিন পর করলো। ও বাবা বাংলাদেশ এখন tough team দেখোনি অবস্থা? লিটন পাল কিরকম ভাবে ধুয়ে দিয়েছিলো Ttwenty তে বাংলাদেশ tough team এখন, হ্যাঁ। হ্যাঁ, মোটামুটি ঠিকঠাকই তো প্রথম match টা তো মনে হয় হেরেছিল India জানি না বাংলাদেশের কাছে, প্রথম match টা মনে হয় হেরেছিল, তারপরে এখন match গুলোয় সব খেলছে। এখন ঐসব না এখন ওই জন্যেই মানে news দেখো না তুমি? world cup এর জন্য ready করছে India কে এখন, মানে আগের যা অবস্থা হয়েছে Ttwenty world cup এ তাই performance যাতে ওরকম না হয় তাই জন্য এখন যত player আছে young star সবাইকে এখন ready করছে, যত এখন সব young star গুলো আছে ঈশান, কিশান বলো তারপর আর একজন আছে বলো ওটা, ওকে তো chance ই দিচ্ছে না, CSIR না কি যেন ওকে chance ই দিচ্ছে না। কি জানি কি হচ্ছে? ও কি ভালো player